কোথাও না কোথাও কোন কিছু হয়ে যে যাওয়ার ভয় থাকে। আমরা যখন বেরই তখন আমাদের তো সত্যিই খুব ভয় লাগে। আজকালকার দিনে তো বেশিরভাগ চুরি ডাকাতের অনেক কিছুই--

যখন ঘুরতে যাই তখন কিন্তু আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু আমাদের মন বলে যে আমরা একটু রেস্ট নিই আমরা যখন দোলনায় চড়ি তখন তারপরে কিছুক্ষণ বাদে আমরা রেস্ট --

অনেকে কিন্তু এগুলো আবার পছন্দ করে না কিন্তু আমি কিন্তু খুব আমার তো খুবই ভালো লাগে যেতে আমি অনেকবার গে--